এই ছবিটাতে দেখতে পাচ্ছি এটি একটি জঙ্গল টাইপ ।

এইখানে মারুতি সুজুকি চার চাকার শোরুম দেখতে পাচ্ছি।

এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি সেলুন ।

একটি ছোট মেয়ে পিছনে বসে একটি কালো টি-শার্ট পরা --

আকাশও একটু দেখতে পাচ্ছি একটি নারকেল গাছ রয়েছে।

তিনটে কম্পিউটার রয়েছে এবং তিনটি মানুষ দেখতে পাচ্ছি।

এই ছবিটাতে বোঝাচ্ছে এটি একটি মন্দির আমাদের কোচবিহারের মদনমোহন মন্দির।

উপরে আকাশ দেখতে পাচ্ছি নীল রঙের সাদা সাদা মেঘ আছে।

চারটে পাঁচটে মানুষ বসে রয়েছে।

এখানে একটি বি_এস বাইকের শোরুম ।

বাড়িতে লাল কমলা কালারের পেইন্টিং করা আছে।

অনেক ধরণের বড় বড় গাছ দেখতে পাচ্ছি নীচে অনেক প্লাস্টিক রয়েছে।

এটি একটি বড় কেবিন এখানে সামনে একটি কাঁচের দরজার মতন রয়েছে।

এটা আমাদের কোচবিহারের বাস স্ট্যান্ড ।

একটি টিনের ছাউনি দেওয়া ঘর আছে।

এইখানে তিনটি দোকান দেখতে পাচ্ছি।

একটি পিছনে আবার বড়ো ঘর টিনের।